inspection and comparison of git এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
এখানে আমরা ব্যবহার করছি
আপনি পছন্দের যে কোনো text editor ব্যবহার করতে পারেন
tutorial অনুসরণ করতে আপনার terminal running হওয়া linux commands সম্পর্কে জানতে have
না হলে প্রাসঙ্গিক linux tutorials জন্য আমাদের website যান
এখন git diff command দিয়ে শুরু করি
এই command files বর্তমান স্ট্যাটাসের পরিবর্তন দেখাবে
এখন alt আপনাকে দেখাবো যে এটি কিভাবে কাজ করে terminal খুলতে ctrl + alt + t টিপুন
আমরা git repository mywebpage we যাবো যা আমরা আগে বানিয়েছি
লিখুন: cd space mywebpage এবং enter টিপুন
আমি প্রদর্শন করতে html files ব্যবহার অব্যাহত রাখবো
আপনি পছন্দের যে কোনো file type ব্যবহার করতে পারেন
প্রথমে একটি html file history html বানাবো এবং প্রদর্শন করতে এটি কমিটি করব
লিখুন: gedit space history html space ampersand এবং enter টিপুন
আমি আগে সংরক্ষণ করা writer document থেকে এই file কিছু code copy এবং paste করব
এখন file সংরক্ষণ এবং বন্ধ করি
মনে রাখুন যে আমরা কোনো file জুড়লে বা মুছলে আমাকে আমার কাজ commit করতে have
staging এরিয়াতে file জুড়তে লিখুন: git space add space history html এবং enter টিপুন
আপনার কাজ কমিটি করতে লিখুন: git space commit space hyphen m space double উদ্ধৃতিতে added history html এবং enter টিপুন
এখন git log দেখতে লিখুন git space log এবং enter টিপুন
বর্তমানে আমাদের রিপোসিটরীতে দুটি কমিটি রয়েছে
এখন mypage html এবং history html ফেলে খুলতে লিখুন gedit space mypage html space history html space ampersand
এখানে mypage html সেই file যা আগের tutorial বানিয়েছি enter টিপুন
এখন এই ফাইলগুলিতে কিছু lines জুড়ি এবং মুছে দেই
তারপর files সংরক্ষণ এবং বন্ধ করি
কিছু পরিস্থিতিতে আমাদের মনে থাকে in যে আমরা files কি পরিবর্তন করেছি
এখন git status check করতে লিখি git space status এবং enter টিপুন
এটি কেবল রূপান্তরিত file names দেখায় কিন্তু আমরা অন্যান্য বিবরণ পাই names
আমরা প্রকৃত পরিবর্তন জানতে চাই যা we files করা হয়েছে এখন দেখি যে এটি কিভাবে check করে
লিখুন: git space diff এবং enter টিপুন
এই command files বর্তমান স্ট্যাটাসের নবীনতম কমিটের সাথে তুলনা করবে
এখানে আপনি history html file দুটি সংস্করণ দেখবেন
a slash history html অন্তিম কমিটের সংস্করণ এবং এটি মাইনাস চিহ্ন দ্বারা প্রদর্শিত হয়
b slash history html বর্তমান স্টেটের সংস্করণ এবং এটি plus চিহ্ন দ্বারা প্রদর্শিত হয়
তাই এখানে মাইনাস চিহ্ন red সাথে লাল রঙের line পুরনো সংস্করণ
এবং plus চিহ্ন এর সাথে সবুজ রঙের line নতুন সংস্করণ
অধিক দেখতে down arrow টিপুন
এটি সেই lines যা আমরা নতুন সংস্করণে জুড়েছি
আপনি mypage html ফাইলে পরিবর্তন arrow দেখতে পারেন down arrow key টিপুন
প্রস্থান করতে q key টিপুন
এখানে output রঙিন দেখায়
আমরা lines রঙিন না দেখতে পারলে লিখুন: git space config space hyphen hyphen global space color dot ui space true এবং enter টিপুন
আপনি রঙ দেখতে না চাইলে এই command true এর বদলে false ব্যবহার করুন
লিখুন git space diff এবং enter টিপুন এখন output রঙ ছাড়া দেখায়
এরপর আমি দেখাবো যে একটি নির্দিষ্ট file পরিবর্তন কিভাবে করে
লিখুন: git space diff space history html এবং enter টিপুন
এখানে আমরা শুধুমাত্র history html file পরিবর্তন দেখতে পারি
এখন files staging এরিয়াতে যোগ করি লিখুন: git space add space history html space mypage html এবং enter টিপুন
আবার git diff check করতে লিখুন git space diff এবং enter টিপুন
এখন আমরা কোনো output পাই না কারণ আমাদের files staging এরিয়াতে যোগ করা হয়েছে
in ক্ষেত্রে আমরা লিখতে পারি: git space diff space hyphen hyphen staged এবং enter টিপুন
এখন আমরা একইরকম output দেখতে পারি যেমন git diff command পেয়েছিলাম
আমরা একই ফল পেতে hyphen hyphen hyphen staged we বদলে hyphen hyphen cached of ব্যবহার করতে পারি
আমরা বর্তমান স্টেটের তুলনা যে কোনো পূর্বের কমান্ডের সাথে কিভাবে করি
প্রথমে আমরা git log দেখতে লিখব: git space log space hyphen hyphen oneline এবং enter টিপুন
ধরুন আমি বর্তমান স্টেটের তুলনা initial কমিটের সাথে করতে চাই
তাই লিখুন: git space diff space তারপর initial কমিটের কমিটি hash copy এবং paste করুন এবং enter টিপুন
এখানে আমরা পার্থক্য দেখতে পারি
এইভাবে আমরা বর্তমান স্টেটের তুলনা রিপোসিটরীর যে কোনো পূর্বের কমিটের সাথে করতে পারি
এইভাবে git diff command ব্যবহার করে সংশোধিত files সকল পরিবর্তন দেখতে পারি
এটি নিশ্চিত করতে সাহায্য করে যে committing করার আমরা ঠিক ঠিক কি পরিবর্তন করেছি
এই পয়েন্টে আমাদের কাজ freeze করি
commit করতে লিখুন: git space commit space hyphen m space double উদ্ধৃতিতে added colors এবং enter টিপুন
এরপর শিখি যে দুটি কমিটের মাঝে অন্তর কিভাবে দেখে
এখন git log check করতে লিখুন: git space log space hyphen hyphen oneline এবং enter টিপুন
লিখুন git space diff space তারপর initial commit এর commit hash copy এবং paste করি space এখন added colors এর commit hash copy এবং paste করে এন্টার টিপুন
এখন প্রদত্ত দুটি কমিটের মাঝে অন্তর দেখতে পারি
এখন অন্তিম রিভিশনের সাথে অন্তিম রিভিশনের আগের revision তুলনা করব
লিখুন: git space diff space head space head tilde এবং enter টিপুন
head সেই অন্তিম revision দেখায় যা কমিটি ম্যাসেজ added colors রাখে
head tilde অন্তিমের আগের revision দেখায় যা কমিটি ম্যাসেজ added history html রাখে
latest revision সর্বদা head হয় latest 1 revision head tilde হয়
একইভাবে latest 2 রিভিশন head tilde 2 হয় latest 3 রিভিশন head tilde 3 হয় এবং এইভাবে
terminal ফিরে যাই
এখন git show command সম্পর্কে শিখি যা কমিটের সকল বিবরণ দেখতে সাহায্য করে
লিখুন: git space show এবং enter টিপুন
এই command রিপোসিটরীতে নবীনতম কমিটের বর্ণন দেখাবে
এটি দেখায় যে commit বিবরণের সাথে files কি পরিবর্তন করা হয়েছে
এই বৈশিষ্ট্য ততক্ষন উপযোগী যতক্ষণ সহযোগিতায় কাজ করি
এখন git log দেখতে লিখুন: git space log space hyphen hyphen oneline এবং enter টিপুন
initial commit এর বিবরণ দেখতে লিখুন: git space show space তারপর initial commit এর commit hash copy এবং paste করুন এবং enter টিপুন
এখানে initial commit এর বিবরণ দেখতে পারেন
এইভাবে আমরা রিপোসিটরীর যে কোনো কমিটের বিবরণ দেখতে পারি
এরপর আমরা শিখব file সম্পূর্ণ history কিভাবে দেখে
mypage html এর সমগ্র history দেখতে লিখুন: git space blame space mypage html এবং enter টিপুন
এখানে mypage html file সম্পূর্ণ history অর্থাৎ নির্মাণ থেকে বর্তমান stage পর্যন্ত দেখতে পারি
একইভাবে আপনি রিপোসিটরীতে যে কোনো file সম্পূর্ণ বিবরণ দেখতে পারেন
অবশেষে দেখব যে git কিভাবে সাহায্য করে
সাহায্য পেতে syntax হল নিম্নরূপ
উদাহরণস্বরূপ: git help show
এখন আমি এটি দেখাই terminal ফিরে গিয়ে লিখুন: git space help space show এবং enter টিপুন
এখানে show command এর manual দেখতে পারি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
in tutorial আমরা শিখেছি
অনুশীলনীতে নিম্ন commands অন্বেষণ করুন
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় video ডাউনলোড করে দেখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ